জিনিসটাকে কারিগররা তৈরী করেছে। এই জিনিসটা শুকিয়ে গেলেও উঠিয়ে বা--

এ সেই ভেতরটার দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে আ ঘাস আছে আর চারিদিকে দেখা যাচ্ছে বড়ো উঁচু উঁচু বিল্ডিং -এ জিনিসটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। এতো সুন্দর ভাবে জিনিসটা তৈরী করা হয়েছে ৷ আর দেখতেও সু --

যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফলের দোকান। ফলের দোকানে অনেক কিছু ফল পাওয়া যায় এই ফল গুলো --

আম কেটে খেতে আমাদের সত্যি খুবই ভালো লেগে থাকে এখানে যেমন- আপেল পেয়ারা আনারস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে কলা থেকে শুরু করে এ টু জেড ফল আমরা পাই এটা একমাত্র ফলের বাজার বা কাঁচা আনাজের দোকানের ওখানে একেকটা ছোট ছোট গুমটি জায়গায় ফলের বাজার থাকে যেখান থেকে আমরা ফল-মূল কিনে খাই খুবই ভালো।

যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা আ অনেক কিছুই দেখতে পাচ্ছি। যেমন এখানে একজন একটা ছবি করা আছে সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। যিনি আঠেরোশো আ নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন।

আর এরকম প্রত্যেকটা রেল স্টেশন -এ দেখা যায়। যেখানে বড়ো বড়ো রেল স্টেশন আছে সেখানে অনেক বড়ো বড়ো খাওয়ারের দোকান থাকে ছোটো ছোটো স্টল -এ আর যেই গুলোকে খেতে সত্যি --

এই খুবই ভালোই লাগছে তাকে । আর খুবই সুন্দরভাবে জিনিসটাকে উম তৈরী হয়েছে যেটা আমরা দেখতেই পাচ্ছি ।

আ দেখছে আর এগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে।

যেটা আমরা দেখে এখানে বুঝতে পারছি অনেক বাইক অনেক গাড়ি-ঘোড়া জায়গাটায় রাখা আছে। খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। এতো চারদিকে উম --

এরকম কলকাতায় অনেক জায়গা আছে যেখানে সবাই কাজ-বাজ করে ।

এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আ এখানে একটা নদী দেখা যাচ্ছে। নদীটা দেখতে খুবই সত্যি খুবই সুন্দর লাগছে।

মেলায় দেখতে পাওয়া যায় দেখতে কিন্তু জিনিসগুলো সত্যি খুবই সুন্দর লাগে এগুলো |

আর এখানে একজন ও বয়স্ক দাদু গার্ড দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি।

এইযে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আম মন্দির বলা যেতে পারে। খুবই সুন্দর ভাবে মন্দিরটা তৈরী করা হয়েছে। এরকম আমাদের আশেপাশে অনেক মন্দির আছে যেগুলো এতো সুন্দর ভাবে--

আর ওপর দিয়ে লোহার তার দেওয়া আছে। যাতে কোনো মানুষ জায়গাটায় ঢুকতে না পারে। খুবই ভালো ভাবে জায়গাগুলো মেইনটেইন করেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটাকে।